এহ কোল্ডড্রিংকস -ও পাওয়া যায়। একটি লেডিস দাঁড়িয়ে আছে ।

যেখানে একটি বিল বাড়ি দেখাচ্ছে। একটি দোতালা বাড়ি আছে একটি রাস্তার ধারে একটি ।

পার কে.জি আছে প্রাইস-স । স্ট্রবেরি -টা দেওয়া নেই।

দোকান আছে পাশেও একটি ওষুধ দোকান আছে রাস্তাতে টোটো যাচ্ছে।